শুনে school শুদ্দু সবাই হা হা করে ছুটে আসলো ডাকতে ধরেছিল বলিস কি রে ডাকাত নাতো কি বিকেলবেলায় সে যোতিলাল এর বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা সখের পেরান টি তে কাঁদা জলের পিচকিরি দিয়ে গেলো আর যাবার সময় বলে গেলো চুপ করে দাড়িয়ে থাক নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেবো তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাড়িয়ে ছিলো এমন সময়ে তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে গিয়ে উম বললেন রাস্তার সং সেজে ইয়ার্কি করা হচ্ছিল নবীন চাঁদ কাদ কাদ গলায় বলে উঠলো আমি কো কি করবো আমায় ডাকতে ধরেছিলো শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখলো মামার সঙ্গে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতদিন মনের মধ্যেই চাপা ছিল যাহোক school এসে তার দুঃখ অনেকটা বোধহয় দূর হতে পেরেছিল কারণ school এ অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুড়ে ঝুঁকে পড়েছিলো এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি আর চুলকানীর দাগটি পর্যন্ত তারা আগ্রহন করে ডাকাতির সুর স্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু এক জন যারা তার কণুই এর আঁচড় টাকে পুরোনো বলে সন্দেহ করেছিল তারাও বললো যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘামে ঘায়ের মতো ছিলো সেটা কে দেখে কেষ্টা যখন বললে ওটাতো জুতোর ফোসকা তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বল্লেন যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্য আমাদেরও কিছুই শোনা হলো না ততক্ষনে যে দশটা বেজে গেছে ঢং ঢং করে school এর ঘন্টা পরে গেল সবাই যে যার ক্লাস এ চলে গেলাম এমন সময়ে দেখি পাগলাদাসু এক গাল হাসি নিয়ে class এ ঢুকছে আর বললাম শুনছিস কাল নবু কে ডাকতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথি হটাৎ হাত পায়ে ছুড়ে বইটই ফেলে খ্যাঁকা খ্যাঁকা করে হাসতে হাসতে হাত একেবারে মেঝের উপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিৎকার হয়ে একবার উপুড় হয়ে উম তার হাসি তার কিছুতেই থামেনা দেখে আমরা তো অবাক পন্ডিত মশাই ক্লাস এ এসেছেন তখনোও পুরো দমে তার হাসি চলছে সবাই ভাবলে হম ছড়াটা খেতে গেলো হম যাইহোক খুব খানিকটা হুটো পাটির পর শে ঠান্ডা হয়ে বৈঠৈ গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসলো পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিলে কোনো দাশু নবীন কে দেখিয়ে বলল ও ওকে পণ্ডিত মোসাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাস এর কোনায় দাঁড় করিয়ে রাখলেন পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগলো টিফিনের ছুটির সময়ে নব দাশুকে চেপে ধরলো ফিরে হম কিরে দেসো বড়ো

সে কিরকম ধুচুনি উম মাথাই নাছিল মানে দাশু বললো তাও জানো না ও কেষ্টা আর জোগাই ওই যা বলতে না বারণ করেছিলো আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করে বল না দাশু বলল কালকে শেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছি